এখানে অনেকগুলি লেজ ও কুরকুরের প্যাকেট ঝুলানো রয়েছে।

অফিস -টির সামনে দেওয়াল দিয়ে ঘেরা রয়েছে।

এখানে একটি ইস্কুল দেখা যাচ্ছে।

এখানে অনেকগুলি বেলুন সাজানো হয়েছে।

দোকানটিতে বেগুন গাজর টমেটো রয়েছে।

এখানে একটি খেলার দৃশ্য দেখা যাচ্ছে।

এখানে অনেকগুলো বড় বড় গাস রয়েছে।

দোকানে একটি কাউন্টার -এর দৃশ্য দেখা যাচ্ছে।

ছবিটিতে একটি রেলওয়ে প্লাটফর্ম দেখা যাচ্ছে।

এই রুমটি হলো একটি ডেন্টাল ক্লিনিক ।

ঘরটির ছাদে লাইট লাগানো হয়েছে।

ভবনের চারপাশে গাছপালা এবং সবুজ প্রকৃতি দেখা যাচ্ছে।

গ্লাস -এর বাইরে থেকে ভিতরে দৃশ্য পরিষ্কারভাবে দেখা যাচ্ছে।

যেখানে স্বয়ংক্রিয় এসকোরবোর্ড এবং বোল্ডিং লেন রয়েছে।

একটি সুসজ্জিত রথ বা মঞ্চের উপর কয়েকজন মানুষ অবস্থান করেছেন।

তার পাশে মানুষের পোশাক ও সাজসজ্জা উৎসব তৈরি করেছে।

যা সাদা ও স্বর্ণের সংমিশ্রণে তৈরি।

ব্যাকগ্রাউন্ড -এ একটি খোদাই করা প্যাটার্ন -এর দেওয়াল দেখা যাচ্ছে।

যা স্থানটির সুরক্ষা ও সীমারেখা নির্দেশ করে।

এখানে কিছুটা দূরে একটি ঘর দেখা যাচ্ছে।

এখানে হরিণগুলো একসাথে ঘাস খাচ্ছেন।

মন্দিরের সামনে বিভিন্ন দেবদেবীর মূর্তি খোদাই করা আছে।

ইস্কুল -এর গেট -এর সামনে কয়েকজন মানুষ দাঁড়িয়ে রয়েছে।

ছবিটিতে ধাতব পদার্থের তৈরি বেশ কয়েকটি বস্তু দেখা যাচ্ছে।

এই বস্তুগুলি দেখতে কলের বা মেশিনের কিছু যন্ত্রাংশ হতে পারে।

মেঝেতে ঝুলো ও কিছু ছোটখাটো ধাতব অংশ ছড়িয়ে আছে।

দরজায় সবুজ কালারের একটি পর্দা দেওয়া হয়েছে।

বিছানাটিতে দুটি বালিশ ও বেডকভার দেখা যাচ্ছে।